তার সামনেই একটা বড়ো জায়গা দেখতে পাচ্ছি যেখানে অনেক লোকজনরা দাঁড়িয়ে অদেরকে খেলতে দেখছে।

এবং বেরোচ্ছেন সেই ঘরটার থেকে।

এই পুকুরটাতে অনেক ধরনের গাছও দেখা যাছে--

দরজা রয়েছে ভেন্টিলেটর রয়েছে তার আগে একটা ডাস্টবিন লাগানো রয়েছে আর একটা গাছও রয়ে--

আর ওনাদেরকে অনেকগুলো ফুলও দেওয়া হয়েছে।

আর আসেপাশে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি।

এই ছবিটা একটা মোদির দোকানের ছবি।

উ এখানে অনেকগুলো দোকান রয়েছে ফুল এবং মালার।

যে ফুল এবং কাপড় দিয়ে অনেক ধরনের লাইটও লাগানো রয়েছে।

এই ছবিটাতে আমরা একটা দাঁতের চিকিৎসালয় দেখতে পাচ্ছি।

আর আমি অনেকগুলো গাছও দেখতে পাচ্ছি।